তো একটু আপনি যদি kindly বলতে পারেন help করতে পারেন TV মানে কিরকম কী TV আহ আপনাদের আমার মানে available আছে আর আমার যদি range এর মধ্যে আসে মানে দেখুন আমারও কিছু basic requirement আছে হ্যা।

তো ওদের ওই এতদিন ওদেরকে একটা TFT comp~ ওই TFTTV যেগুলো হয় আর কি TFT monitor এর মত ওই কি বলে chathode ওই ওই ওরম type তাই না তো তো এবার ওই TV পুরাতন TV যেটা আছে এবারে, আম~ ওরা আলাদা একা থাকে। তো এবার ওরা সারাদিন ওই TV টাই দেখে। এবারে এখন at present monent দেখি আমি last বার গিয়েছিলাম যখন তখন দেখি, যে TV টাতে ওই ঐ, খারাপ মত হয়ে গেছে almost ওই রঙ টং উঠে যাচ্ছে। তো দু একবার সারানো হয়েছিল। কিন্তু এখন আর ওটা আমি মনে করছি যে, একটা নতুন TV কিনে দিই। কিন্তু unfortunately এখন তো ওই এ TV available নেই। আর আমি মানে ওই ধরণের TVTFT type এর ওই TV তো available নেই এখন আর আর আমি উহ website দেখছিলাম তো যা দেখছি যে সবই smart TV

আর plus smart~smart TV টার দাম ও বেশি আমি আহ মানে ওই আরকি extra ওই খরচা করে smart TV কেনার কোনও মানে হয় না কারণ বাড়িতে broadband connection ও নেই প্রথম কথা। আর secondly ওরা broadband মানে ওই smart TV নিয়ে কোনো কিছুই করবে না।

TV দেখা। তো একটা normarl basic distance থেকে ওঁরা যেটা দেখে, সেই রকম একটা TV দেখার মতো মানে ধরুন ঐ পাঁচ ফুট সাত ফুট distance এ একটা sofa আছে। তো ঐ sofa র তে বসে ওঁরা দেখে দুজনা। ঠিক আছে? তো মানে ঐ distance এর মধ্যে যদি একটা ভালও TV দেখেন, কারন, আম~ আপনি যদি আমাকে বলেন যে, অনেক বড়ো TV মানে, ধরুন তেতাল্লিশ inch TV বা ধরুন, আরও বড়ো TV ওদের ও ঠিক এতদিন দেখেনি তো ওদের ও ঠিক পো~ পসাবেনা কারন আমি আহ নিয়ে গিয়েছিলাম nearest center এ Reliance এর center টাতে, সেখানে বিশাল বড়ো বড়ো সেই, Giant television type এর giant screen type এর TV গুলো ছিল। তো আমার বাবার পছন্দ হয়নি, ওটা দেখে বলছে, হোস এত বড়ো TV কেউ দেখে? এরকম ধরনের TV তো আমার পছন্দ নয়। এ হচ্ছে না, এই রকম একটা ব্যাপার সেপার। তো তারপরে আমি next যেটা, আহ দেখলাম হচ্ছে যে যদি আমি উম এ করতে পারি ওই অন্য অন্য ধরনের television যেগুলো হয়, সেগুলো যদি next মানে উহ ইয়ে করার কিন্তু ঠিক কোনোটাতেই আমি ঠিক মানে হয়ে উঠছে না, তো এবারে ultimately আপনাকে তাই জন্য phone করেছি, কারন হয়ত may be আপনি হয়ত ঠিকঠাক suggest করতে পারবেন করান আগে ওই একটা ছোট portable fourteen inch যে TV গুলা ওই TV আগে use করতো তো এবারে এখন তো ওই fourteen inch TV হয় না, কিন্তু আপনি যদি ওইটার closes কিছু পাওয়া যায় সেইরাম ধরনের TV যদি আপনি একটু ব~ বলতে পারেন তাহলে হয়ত আমি মানে ওই আর কি সুবিধা হবে আমার আর কি তাহলে আমি নিতে পারবো বা মানে এদিকে যাব। কিন্তু হ্যাঁ of course আপনি মানে smart TV একদমই নয় কারণ smart TV র remote টা অন্যরকম হয়। হ্যাঁ কারন আমি বাড়িতে আমি যেখানে থাকি আমার room এ আমার এতে একটা smart TV আছে, ওটা তো পুরোপুরি আলাদা রকম feature আর আলাদা রকম availability এবার ওই জিনিস টা নিয়ে ওই জিনিস টা ওরা use করতে পারবে না to be very honest speaking তো সেখানে ওই জিনিস টা নিয়ে তো কোন লাভ তো হবে না উল্টে ওই আর কি থেকেই রাখাই থাকবে কেউ use করবে না। তো আপনি যদি একটু kindly আমার যে requirement hopefully আপনি বুঝতে পেরেছেন, তো সেই requiremnet wise যদি আপনি উহ করেন তাহলে আমি আর কি তাহলে খুব helpful হবে ব্যাপারটা। বুঝতেই পারছেন তো আমি কি বলছি হম

হম আচ্ছা বু~ বুজতে পারলাম না, আরেকবার যদি বলেন যে basic TV মানে, আমি কি বুজতে পারলাম না ব্যপারটা। হম আচ্ছা। হম

হম। পাঁচ থেকে ছয় foot দূরে, হ্যাঁ।

হ্যাঁ হ্যাঁ । আচ্ছা। thirty-two inch আচ্ছা আচ্ছা আমি thirty-two inch এর নিচে যদি হয়, এরম কিছু নেই? মানে কারন বুঝছেন? fourteen inch TV ছিল তো অনেকটা ছোটো, তো সেই comperison এ thirty-two inch এর থেকে আর আর কিছু ছোটো হবেনা একটু? মানে, আহ মানে যেমন ধরুন, আহ চব্বিশ inch বা এরম কিছু হবে না? একুশ inch বা চব্বিশ inch? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ। ওটা তো Samsung এর television আছে হ্যাঁ

Okay তো এখন তার মানে আর at present moment বলে আমি আহ to be not sure মানে আহ এ TV পাব না আমি মানে thirty-two ই basic মানে এখন starting মানে আগে যেরকম চোদ্দ inch ছিল এখন সেটা বত্রিশ inch হয়ে গেছে আহ range ধরুন মোটামুটি ওই আমি তো ঠিক জানিনা idea নেই কত but যদি base টা thirty-two inch হয় এবারে আমি দেখুন range থেকে বেশি আমি বলব, আমি prefer করব আর কি আপনি বুঝতে পেরেছেন যে আমার requirement কি মানে আপনি যদি আমাকে USBoffer করেন আমি বলব যে কোন লাভ হবে না করান দুজনেই ওরা দেখে ঠিকাছে তো বয়স্ক মানুষদের দুজনে দেখে, ওদের জন্য যদি USB নি সেটা বিশাল একটা

হ্যাঁ এটাই হচ্ছে আমার requirement বুঝতেই পারছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এরকম বা LED যদি হয় তাহলে তাও হবে কোন অসুবিধা নেই।

হ্যাঁ হ্যাঁ একটা সেক~ ভাই এখন তো Set-top box ছাড়া তো আর কিছু পায়ন~ হ্যাঁ।

না ওটা তো মনে হচ্ছে ওটা smart TV বললাম না smart TV আমি prefer করব না। তো আমি আমি যদি Croma টা যদি বলে basic TV তাহলে basic TV তে ই Stuck করতে চাইব।

Okay okay তো Croma র ওটার Price কত হচ্ছে? All right আর Croma র তাহলে Eight thousand five hundred ঠিকাছে, ঠিকাছে তাহলে আহ উম আমি তাহলে Croma তেই Stick করে যাব। তো আপনি এক কাজ করুণ আমার এই registered mobile number এখানে আপনি আপনার address টা পাঠিয়ে দিন মানে আপনার নাম আর detail আমি এই Nearest যে centre টা আছে এখানে আমি গিয়ে আমার বাবা মা কে নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে চলে আসব ঠিকাছে। Croma নামটা তাইতো? ঠিকাছে। এখানে আপনার details টা পাব~ পাঠিয়ে দিন তাহলে আমি আপনার সাথে গিয়ে কথা বলে নিতে পারবো। Okay thank you

Hello, hello কি রে আরে হ্যাঁ শোন না তোকে যেটা বলার ছিল। হম বল phone টা তো কেটে গেলো। হম তো যেটা বলার ছিল সেটা হচ্ছে যে আহ আমরা কি বলছিলাম? বিপাশা বাসু না না বিপাশা বসু হয়ে গিয়েছিলো আর কি বলবি? তারপর আমরা বলছিলাম যে ও হ্যাঁ ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল হম ভাব ভিকি কৌশল এর তো তখন ওরকমই বয়েস একুশ বাইশ বছর বয়েস হম আর ক্যাটরিনার তখন বেরিয়েছে প্রথম তখন ওর উনিশ বছর বয়েস তুই দেখে ছিলিস? না তুই দেখিসনি? কি অবস্থা তুই মানে তুই কবে কার ছেলে রে? বেরিয়েছিল। হ্যাঁ দু হাজার এক কি দু হাজার তিন বোধ হয় আহ তখন তো উম ইউটিউবে ওই ছোটো ছোটো clip খুব viral হয়েছিল আর কি আচ্ছা ইউটিউবে তখন অত censorship ছিল না। হ্যাঁ তো ওই জন্য ছোটো ছোটো clip তুই মানে এই এর clip টাও দেখিসনি তার মানে। না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 ক্যাটরিনা গুলশান গুলশান গ্রোভার না গুলশান গোয়ার না কি নাম ওর? আহ গুলশান গ্রোভারই তো নাম গুলশান গ্রোভার আর অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফ বাহ দারুন দারুন হম কিন্তু ব্যাপারটা হচ্ছে ছবিটা কিন্তু খুবই খাঁজা খাঁজা মানে খুবই বাজে আচ্ছা খুবই crash মার্কা secret ছবি secret ওরকম দেখতে তো ওরকমই লাগছিল। তো ওই খানে এরকম একটা scene আছে যেখানে বড়ো table পুরো ক্যাটরিনা কাইফ আসছে আর একটা অভিনেত্রী যে নতুন ও model তো দু জন ওরকম করতে করতে ওদের সামনে আসে আহ দিয়ে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 হ্যাঁ আর ওটা একদম প্রথম ছবি করেছিল ওর জীবনের। আচ্ছা যেখানে ওরম scene ছিল। আচ্ছা ওটাই খুলে খুলে দেখতাম তখন কি শোক তারপরে সেই ছিল যে ক্যাটরিনা কাইফ আহা যদি কেউ ক্যাটরিনা কাইফকে পায় আহ আর দেখ ultimately তো পেয়েই গেলো। হ্যাঁ ভিকি কৌশল তখন কি করছে? কেউ জানে না ওকে ওর বাবা কোনো মতে stunt man বুঝলি তো হ্যাঁ industry তে

ক্যাটরিনা আর ভিকি কৌশল এর age difference নেই? না আচ্ছা ক্যাটরিনা একটু বড়ো তো হবে। কারণ ও যেহেতু industry তে প্রথম এসছে বলে? হ্যাঁ বাহ কি সুন্দর industry তে প্রথমে মেয়েরা chance পায়। এটা খুবই মানে সত্য কথা Out side এর যদি তুই হোস হম উনিশ কুড়ি বছরে chance পেয়ে যাবি কিন্তু কোনো ছেলে পায় না chance উনিশ কুড়ি বছরে আচ্ছা ভালো ভিকি কৌশল এর যখন সাতাশ আঠাশ বছর বয়স তখন ও struggle করছে ইউটিউব এ ওই সঙ্গে কাজ করছে AIB সঙ্গে কাজ করছে independent সাতাশ আঠাশে? হ্যাঁ ও তো ওরকম করে করেই তো masaan পেলো masaan যখন পেলো ওর কত বয়স তোর কি মনে হয়? চব্বিশ পঁচিশ তখন সাতাশ আঠাশ বছর বয়স হয়ে গেছে ওর দাঁড়া এক second দেখি তাহলে। ভিকি কৌশল কত বড়ো? এই যে এই করতে করতেই আমরা কত research করে ফেলছি তাই না? হ্যাঁ ভাই আমাদের কত জ্ঞান বাড়ছে ভিকি কৌশল এর বয়স কত বিপাশা বসুর last cinema কবে ছিল? ভিকি কৌশলের বয়স চৌত্রিশ বছর দাঁড়া যখন প্রথম cinema করলো তখন কত বয়স? ও হ্যাঁ difference আছে ভাই আর ক্যাটরিনা কাইফ এর বয়স হচ্ছে উনচল্লিশ বছর thirty nine হম

সে দিনকে আমি যখন ট্রেনে, ট্রেনে করে ফিরছিলাম না জামশেদপুর থেকে আহ আমার ট্রেনে করে ফিরছিলাম জামশেদপুর থেকে হ্যাঁ আমাদের compartment এ একটা আমি দেখলাম যে আমাদের, আমার পেছনের sit এ বাচ্চা আছে দুটো বাচ্চা কিচিরমিচির করছে। আহ তো ঠিক আছে কিন্তু তার পেছনের sit একটা সুন্দরি মহিলা হ্যাঁ খুব সুন্দর পরে জানতে পারলাম যে ওই বাচ্চা দুটো ওরই আহ মানে আমি বিশ্বাসই করতে পারছিলাম না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

মাসান হচ্ছে দু হাজার পনেরোসালে। দু হাজার পনেরো সাল মানে সাত বছর আগে সাত বছর আগে মানে হচ্ছে ওর তখন আহ এখন চৌত্রিশ মানে তখন আঠাশ সাতাশ বছর বয়স ছিল হম ঠিকই guys করেছিলাম সাতাশ বছর হম কিন্তু ভাই ভিকি কৌশল সাতাশ বছর বয়সে মাসান পেয়ে গিয়েছিলো আমার সাতাশ বছর হয়ে গেছে already তুই ভাই চল্লিশ বছর আগে কিছু পাবি না। এরম কেন বলছিস ভাই? আমি তোর সঙ্গে এখানে ভাটাচ্ছি বসে বসে রাত্রি বেলা আর কি করবি বল। কিছু একটা করতে হবে কিছু করা যাবে না ভাই চল্লিশ বছর হয়ে গেলে তো অনেক চাপ হয়ে যাবে। কেন? আরে তখন এই সব character আর পাবো না না হম কম বয়েসি character হম হিরো মার্কা, হিরো মার্কা অবশ্য আমি হিরো মার্কা নই কিন্তু কেউ কি হিরো মার্কা হয় হিরো তো হিরো হয়

হ্যাঁ ঠিক আছে তাতে কি অসুবিধা হয়েছে? তুই আর কতক্ষন কথা বলবি আমার সাথে? একটু তো কথা বলতে হবে তোকে আর ধর মোটামুটি আর সাত minute মতো আর পারছি না ভাই। তোকে একটুখানি আর সাত minute কথা বলতে হবে পাঁচ থেকে সাত minute তোকে কথা বলতে হবে এরম করলে হয় নাকি? আমরা এখন কথা বলছিলাম কি নিয়ে? তোর কি cinema নিয়ে এখন কথা বলতে ইচ্ছা করছে না? কোন cinema আমরা যে cinema নিয়ে কথা বলছি তোর কি সেটা ওখানে interesting লাগছে না? না তুই এখন recently কোনো web series দেখেছিস? না ভাই দেখিসনি একটা web series বেরিয়েছে খুব ভালো। কি? cat বলে আর একটা web series বেরিয়েছে নেটফ্লিক্স এই তার নাম হচ্ছে খাকি ওটা হচ্ছে নিরাজ পান্ডে বানিয়েছে হম ওটাও ভালো দেখিস আর, আর একটা ওর থেকেও ভালো সেটা হচ্ছে যে উম cat এর থেকে নয় কিন্তু এর থেকে ভালো উম বল তো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ ঠিক বলছিস ভাই তুই যা বলছিস এখন ঠিক বলছিস। কিন্তু তোর কি আর cinema নিয়েও কথা বলতে ইচ্ছা করছে না? তুই একটা কিছু বল cinema নিয়েই বল। Cinema আমি তো এখন ওই তো বললাম cinema একটা ওই দিন দেখলাম express chungking express হ্যাঁ chungking express হ্যাঁ ওটা তোর cinema তো হম ওটা তো তোর বোধয় পাঠ না? হ্যাঁ হ্যাঁ cinema টা ভালো ছিল ওটার গান গুলো খুব ভালো আচ্ছা তুই mandarin গান বুঝতে পেরে গেলি? হ্যাঁ ভাই আচ্ছা বুঝতে পারলাম তো এটা তোর chungking express টা তোর কোন part এটা মানে আহ মানে third part second part না first part সে জানি না আমি সেটা বলতে পারছি না কোন part এটা কিন্তু ভালো ছিল যাই ছিল। in the mood for love এ এরই part তো নাকি? in the mood for love এরই হচ্ছে হ্যাঁ তো in the mood for love হচ্ছে third part আহ তাই chungking express মানে first part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

বুঝতে পারলা? দুপুর হচ্ছে চারটে বুঝলাম তুই যখন উঠিস ওটাকে বলে মাঝ রাত ওহ মাঝ রাতে উঠে পরি হম কারণ এখন হচ্ছে রাত হম ঠিক আছে এর পরে আস্তে আস্তে আমরা আট ঘন্টা ঘুমাই এখন রাত আমরা ঘুমাবো ধর দু টো হম তারপরে উম চার ঘন্টা পেরোবে তখন মাঝ রাত হবে মানে ছ টা উম তারপর দশটা মানে সকাল আহ তাই না? আহ সেই হিসাবে দেখতে গেলে দশটাটা ভোর। আচ্ছা কিন্তু অত আমি নির্লজ্জ হতে পারছি না হম তাই আমি সকাল বলছি। উম তারপরে আস্তে আস্তে গড়াচ্ছে একটু খানি হম দুপুর হচ্ছে মানে ধরে বারোটা একটা ধর বাজছে সেটা হচ্ছে দুপুর ঠিক বলবো না ওটা ধর উম সকালের পরের বেলাটা। সকালই বলি দশটাটাকে ভোরই বলতে হবে কিছু করার নেই ভোর দশটা তারপরে দুপুর বারোটা একটা এই sorry সকাল বারোটা একটা তারপরে দুপুর তিনটে চারটে। তারপরে বিকাল পাঁচটা ছ টা সন্ধে আটটা ন টা রাত বারোটা একটা মিলে গেলো তো পুরো হিসেব বুঝতে পারছি মিললো কি না? মিললো পুরো clock টা মিলে গেলো তোর। আহ তাহলে তুই এই যে তারা তারি যে ঘুমিয়ে পড়ছিস এটাতে কি হচ্ছে বলতো খুব ক্ষতি হচ্ছে তোর পুরো clock টা বিগড়ে যাচ্ছে মাঝ রাত্রিরে উঠে পড়ছিস দিয়ে তারপরে ভোর অবধি জেগে আছিস। দুপুর অবধি হ্যাঁ সন্ধে হতে না হতেই ঘুমিয়ে পড়ছিস তুই তুই কখন উঠিস ভাই? আমি সকাল ভোর বেলা কটার সময়? ভোর দশটায় ভোর দশটা

আচ্ছা ভালো এটা ভালোই এটা normal তুই যেটা করছিস সেটা খুব ভালো নয় এটা তুই, তুই ভাব কেউ যদি সন্ধে বেলা ঘুমিয়ে পরে আর মাঝ রাত্রিরে উঠে পরে এটা কি ঠিক?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

তুই try ও করলি না ওটা করার try করলাম তো আচ্ছা

আচ্ছা ওটা তো কি জানি কে করবে এখন character টা যে করবে যে ভালো, মাথা ব্যাথা নয় এমনিতেও আহ যে ভালো পারবে সে করবে। সেই ঠিক আছে চ তাহলে আজকের মতো রাখি হয়ে গেলো সময় হ্যাঁ দেখলি দেখতে না দেখতেই সময় কেটে যায় তো এই ভাবেই হম বুঝতেও পারা যায় না ঠিক আছে, রাখলাম

Hello হ্যাঁ ওয়াসিম কি করছো?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 এই তো আমিও আর কি খাওয়া দাওয়া করে বসে আছি, নিয়ে ভালো আছো তুমি? এই তো কোনো মতে চলে যাচ্ছে হ্যাঁ ভালো আছি বাড়িতে সবাই মোটামুটি ভালোই আছে তবে যে ঠান্ডা পড়েছিল তাতে মোটামুটি চলে যাচ্ছে সব কোনো মতে আমাদের এদিকে তো মনে হচ্ছে এখন না ঠান্ডা তো একটু কমে গেছে গো তোমাদের দিকে এখনো ঠান্ডা আছে? না না ঠান্ডা কমছে তবে এই ঠান্ডা একটু আছে

ও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 সেটাই সেটাই একদম অবস্থা এই রকম হয়ে গেছে হম বলো কি বলছিলে বলো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 first week এ? যাই হোক না cricket খেলা আমাকে দেখতে ভালো লাগে but এতটা আমি মানে জানি না but তুমি কি এরকম বলতে পারো যে cricket এ মানে কি কি জিনিস আহ জানি এতটুকু যে এগারোটা player থাকে তাই না? cricket এ

এগারোটা player মানে আমাকে দেখতে ভালো লাগে বুঝলে কিন্তু মানে আহ ততটা আমি বুঝতে পারি না match টেচ আমি দেখি না সেভাবে তো সেই হিসেবে বুঝতে পারি না but ভালো লাগে দেখতে তাই না? তুমি খেলো তো মনে হয় cricket হ্যাঁ cricket খেলি তবে football ই আমার পছন্দ তবে cricket ও মাঝে মধ্যে খেলি হম আমিও তাই same কারণ আহ football টা আমার কাছেও best and আহ cricket টা বলতে গেলে খেলি কম বেশি আমিও কম খেলি কারণ আহ খেলতে ভালো লাগে but বুঝতে পারিনা যখন TV দেই others মানে ইন্ডিয়া vs others player এর সঙ্গে তখন দেখতে ভালো লাগে but অতটাও বুঝতে পারিনা ও

এই আমাদের আশেপাশে গ্রাম থেকে আসবে ছোটখাটো player গুলো সব মানে tournament আহ ভালো করে হচ্ছে না এরকম ছোটখাটো করেও না কি কি gift দেবে বা কিছু এরকম? হ্যাঁ ভালো করে হচ্ছেই gift আছে first prize আছে মনে হয় দশ হাজার টাকা আর trophy আর bat আর ball এর set থাকবে একটা আর second prize হচ্ছে মনে হয় উম something ছ হাজার ওটাও same একটা bat থাকবে ball থাকবে এটাই Second prize ছ হাজার মানে তো অনেকটাই হ্যাঁ হ্যাঁ মোটামুটি খেলা হচ্ছে আচ্ছা যারা খেলতে আসবে তারা যদি জিতে যায় তাহলে তো মানে second হলেও lottery লেগে যাবে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 তারপর তো আছে man of the match সে যদি জিততে পারে তার জন্য কিছু পুরস্কার আছে মানে যে বেশি run করতে পারবে

তার জন্যও ব্যবস্থা আছে Man of the match মানে যে first priz পাবে তাই তো? first prize বলতে ধরো গোটা match এর মধ্যে যে সবচেয়ে বেশি run মানে all over যে ভালো খেলবে উম মানে সব থেকে যে ভালো খেলবে তাকে man of the match করা হয় আমিও মানে একটু একটু ও জানতাম but clear হয়ে গেল তোমার কাছে তার জন্য না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 প্রায় কটা মানে team এর খেলা আছে? প্রায় ধরো ষোলো টা team করা হয়েছে তবে ষোলো থাকে তো কিন্তু বেশিও হয়ে যাই এবং কম ও হয়ে যাই দেখি কটা team আসে সেই অনুযায়ী খেলা হবে একদিনের মানে কতটা খেলা হবে একদিনে? একদিনেই পুরোটা হয়ে যায় কারণ shot match এ sorry shot pitch এ খেলা চলছে সেজন্য over ও কম থাকে সেজন্য একদিনে পুরোটা complete হয়ে যায় Shot আহ shot pitch বলতে যেটা সেই আহ চারো আহ চার ball মানে sorry চার run নেওয়া যায় না মানে direct হয় না তাই তো ওটাকে বলে shot তাই না? হা হা হা মানে মারা যায় না চার হম হম যে ground টা থাকবে ওই ground এর মাঝখানে ball মানে আহ টোপকে গিয়ে তারপর বাইরে পড়বে তবেই হবে আর direct পড়ে গেলে বাদ out হম হ্যাঁ direct পড়ে গেলে out সেটাই খেলা হবে shot খেলা হবে বলতে আহ ষোলোটা team এর একদিনে খেলা হয় এতটা time পাওয়া যায় কত over এ খেলা হয় প্রায় তোমার জানা আছে? এই ধরো চার over পাঁচ over চার over পাঁচ over? football এ তবুও এত কিছু ঝামেলা থাকে না বলো football টা একটু তাহলেও আহ better অনেকটা আমাকে মনে হয় যে কারণ আমাকে ভালো লাগে সে হিসেবে বলছি আরকি সেটাই কারণ তোমাকে ভালো লাগে বলে তুমি বলছো football টাই better কারণ কি football টা এতটা ঝামেলা নেই football খেলো নিজের মতো করে কাটটা কে কতটা কাটতে পারে কে কতটা আহ মানে football ball টাকে নিয়ে যেতে পারে